তারপর কত রকম মূর্তি রয়েছে এখানে মন্দির কি সুন্দর ঠাকুরগুলো।

কি সুন্দর গাছগুলো আকাশ টা খোলা খুব সুন্দর আকাশটা ।

কি সুন্দর এই নদীটা সাদা জল।

উ উ লোক রয়েছে দাড়িয়ে কত লোক দাড়িয়ে দাড়িয়ে দেখছে।

পাশে সবুজ ঘাস দেখার মতন খুব ভালো জায়গা।

এই যো কি সুন্দর মাঠ। ছেলেরা খেলছে ভলিবল। সবুজ ঘাসে ভরা। ভলিবল খেলছে ছেলেরা।

এই জো ফুটবল খেলা হচ্ছে এই মাঠে সবুজ ঘাসে।

এখন বসে আছে দোকানে কোনো কাস্টমার নেই।

এই জো ট্রেন লাইন । ট্রেন লাইন দিয়ে মালগাড়ি যাচ্ছে স্টোনচিপ নিয়ে।

গাছপালায় ভরা নীল সুইমিং পুল সবাই চান করছে-- .

লোক যাতায়াত করে গাড়ি যাতায়াত করে।

নদী টাইপ এর মাঝখানে দুদিকে বাগান বড়ো বাগান।

সবাই করছে রাস্তায় পাশে কত বাড়ি ঘরদোর আছে।

সবুজ গাছপালা তারপর ঘাস আছে পাশে বসর জায়গা ও --